আহ সেটাই সর্ষে সত্যি ভালো এবং সর্ষে আহ ভালো কাজেও হয় এবং অনেক যখন ফলন ভালো হয় আমাদের তো এই সর্ষে আহ যখন machine এ নিয়ে গিয়ে তোমার সেই মাড়াই করা হয় হয় তো মাড়াই করার আগে বাড়িতেও তোমার সেই নিয়ে আসা হয় কাটা হয় কেটে নিয়ে এসে আহ বাড়িতে তোমার হচ্ছে একটু আহ কিছু দিয়ে মেরে মেরে ওই গাছের বীজ থেকে ওই ভেতরের শর্ষে টা বের করে নেওয়া হয় ঐভাবেই আমাদের বাড়িতের প্রক্রিয়াটা এভাবেই শেষ হয়।

হ্যাঁ এটা ঠিক কথা বলেছো যেমন অন~ অন্য কিছুতে আমাদের খাটনি আছে কষ্ট করতে হয় এখানে কোনো খরচ নেই , খরচ বলতে সামান্য বীজটুকু নিয়ে এলাম যখন ধান উঠছে দেখলাম যে আমাদের এখানে মাঠটা ন মানে এটা নরম আছে ওই সময় ওখানে বীজটা ফেলে দিলাম তারপরে ধান তোলার সময় দেখছি যে ধান যখনি কাটতে যাচ্ছি দেখলাম যে বীজটা ওখান থেকে already বেরিয়ে পড়েছে তখন just অংকুরটা বেরিয়েছে। তারপরে আস্তে যখন ধান কেটে নিয়ে এলাম তারই কয়েকদিন পরে গাছটা বড়ো হচ্ছে আস্তে আস্তে এক মাসের মধ্যেই গাছটা অনেক বড়ো হয়ে যায় তারপরে যখন ফুল আসে তখন তো সুন্দর লাগেই তারপরে আস্তে আস্তে সুটি ফোটে।

হ্যাঁ দেওয়া তো ঠিক না কিন্তু কি বলোতো আহ সর্ষের এক ধরণের পোঁকা হয় বুঝেছো কি নাম বলেছে সে আহ পোকাটাকে জবা পোঁকা না কি একটা বলে তো ওই পোকাগুলি না মানে সর্ষের যে ফলটা হয় সেটাকে নষ্ট করে দেয় , সেইজন্য মানে নষ্ট যাতে না করে সেইজন্যই দেয় আরকি। হ্যাঁ আমাদের এখানে বলে তোমার হচ্ছে ধোসা পোঁকা তো ধসা লেগে যায় সেজন্য ওখানে এটা লাগে আর অনেক সময় এটা ভালো কাজে হয় অনেক সময় ক্ষতি ও করে এখন তো কীটনাশক প্রয়োগ থেকে মানুষ এখন বিরত থাকে। আমার মনে হয় যে যে সব শুকনা জৈব সার জৈব ভাবে তৈরী সার এইগুলোই ব্যবহৃত করা উচিৎ যেমন তোমার আহ নিম নিম পাতা দিয়ে তরল পদার্থ chemical দিয়ে যদি ওর মধ্যে ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই পোকামাকড়। থেকে বিরত থাকা যায় তার ফলে কোনো কীটনাশক লাগে না , জানি না এভাবে শুধু মানুষের মু~ মুখে এটা বলতে ভালো লাগে কিন্তু আমরাও কীটনাশক use করি , দেখা যাক কিভাবে হয় তাইতো নাকি? হ্যাঁ কিন্তু আহ বলতে ভালো লাগে এটা নয় তোমার আহ গ্রামে অনেকে করে মানে কি বলোতো মানে নিম পাতাকে আহ তোমার পেরে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে ওটার রসটাকে বের করে তোমার যেটার আহ তুমি যেটার হম সার তোমার যেই machine এ দেওয়া হয় ওই machine এ ভোরে কিন্তু মানে জমিতে ছিটিয়ে দেয় মানে ওই ফলের উপরে।

তেল হিসাবে নিয়ে আসা হয় তেলটাও ওটা ভালো হয় এবং এখন তো চারিদিকে তেলের যা ভেজাল বা দাম বেড়েছে তার তুলনায় বাড়ির নিজস্য হাতের তৈরী সরিষা সেখান থেকে তেল বার কোরে বাড়িতে নিয়ে আসা সত্যি এটা খুব ভালো লাগে এবং যেহেতু কোনো এর মধ্যে ভেজাল থাকে না তো এই গুলো রান্নাতে খুব ভালো লাগে এবং সমস্ত রকমের সুবিধা এখানে রয়েছে হ্যাঁ সর্ষের এটা আহ এই সুবিধাটা অনেকটা ভালো যে তুমি হম যেটা দোকানে বিক্রি হয় তেল সেই তেলটা কিন্তু অনেকটা ভেজাল আহ দে~ দেওয়া থাকে তো ওই ভেজাল খেয়ে অনেকের শরীরটাও খারাপ করে তো কি হয় সর্ষেটা তুমি যদি পিশাই করে নিয়ে এসে যদি তেলটা তুমি বাড়িতে রেখে দেও তাহলে কি হবে তোমার ভেজালটাও খাওয়া হবে না তোমার ওই তেলটা খেয়ে তোমার শরীরটাও মানে অতটা খারাপ করবেনা আহ অতটা বলতে গেলে একদম করবেই না ও সেটাই হ্যাঁ সেটাই তা তোমাদের ওখানে কি তিল চাষ হয়? তিল এখানটায় চাষ হয় খুবি অল্প মানে ওই কয়েকজন করে আরকি ওহ আচ্ছা আমাদের এখানে তিল চাষ হয় তিল চাষেরও একই পদ্ধতি কিভাবে তিল তৈরি হয় তিল গাছগুলো কিন্তু ওই ধানের মধ্যে ফেলা যায় না কারণ অনেক বড়ো বড়ো গাছ হয় ঐগুলো আলাদা করে মাটি তৈরী করে সেখানে তিল বোনা হয় মাটি টাক্কা দিয়ে হাল করে আহ টাক্কা দিয়ে হাল করার পরে মই দিয়ে এগুলো মাড়ানো হয় সমান্তরলে যাতে মাটি থাকে সমস্ত দিক থেকে তারপরে তিলটা চাষ হয় তিলের গাছগুলো খুব বড়ো বড়ো শক্ত শক্ত হয় এবং তারপরে হম দা বা কাস্তে এবারে ব্যবহার করে ওটা কেটে নিয়ে বাড়ি ফিরি বাড়িতে এনে শুকনো বস্তায় কিছুক্ষণ আহ কিছুদিন রোদে রাখতে হয় সূর্যের তাপে যখন খুব বেড়ে যায় তখন ঐগুলো আস্তে আস্তে ওই শুটি গুলো ফেটে ফেটে ওর ভিতর থেকে তিল বেরিয়ে আসে এর পরে তিলটা বাড়িতে আনা হয় তো এমনে বললাম তুমি আশা করি কিছু বুঝতে পারলে তোমার বাড়িতে হয়তো এটা চাষ করতে শুরু করতে পারো।

হ্যাঁ এই তিল থেকেও তুমি তেল করতে পারো , অনেক প্রকার তেল হয় সর্ষে দিয়ে তিল দিয়ে কীন্তু শুনেছি যে শুধু তিল দিয়ে তেল বা সর্ষে দিয়ে তেল হয় না মানে ওর সাথে অন্য কিছু মিশিয়ে দিয়ে তেলটা করো তাহলে তেলটার স্বাদ টা একটু হয় মানে কিন্তু খুব তীব্র লাগে। হ্যাঁ তো মানে যারা machine এ পেশাই করে তো তারা ওডা ওটা ওটা ভালো জানবে আহ তা তুমি কী মানে জানো যে কি কি মেশায় মেশে?

দেখতেও খুব ভালো লাগে অনেক সময় কি হয় যে বাড়িতে শুধু সরিষা লা~ লাগিয়েছি কিন্তু সূর্যমুখীটা অনেকসময় লাগিয়ে কি করে সূর্যমুখীর বীজ আর সর্ষের বীজ একসাথে দিয়ে তেলটা করলে খুব ভালো হয় জানি না এটা শুনেছি। চেষ্টা করবো একবার করে দেখার কেননা আমরা তোমার হচ্ছে কৃষক পরিবার থেকে যখন এসেছি তো আমার এগুলো করা যেতেই পারে নিজস্ব মাঠ যেহেতু আছে। হ্যাঁ তা তুমি পুরোটা না মানে কিছুটা আহ একবার চেষ্টা করে দেখবে কিছুটা দিয়ে। হ্যাঁ সেটাই এখন তো মাটির উর্বরতা কমে যাচ্ছে দিনকে দিন বিভিন্ন বিভিন্ন ওষুধ কীটনাশক use কোরে এর জন্য আমরা সমস্ত মাঠে জৈব সার use করি বাড়িতে কিছু জৈব সার তৈরী কোরেছি গরুর গোবর দিয়ে আহ কিছু মাটি দিয়ে সেগুলা আমরা ব্যবহার করি তারপরে আমাদের এখানে অনেক সময় হচ্ছে মুগ কলাই চাষ হয় মুগ কোলাই তো নামতো শুনে থাকবেই কারণ তুমিও চাষী বাড়ির ছেলে হ্যাঁ শুনেছি কিন্তু এইদিকে চাষ আহ সেরকম হয় না এটা। আচ্ছা আমরা এখানে মুগ বলো মুগ তারপরে মুশুর কলাই মুশুর ডাল খেসারি কলাই সমস্ত কিছু চাষ হয় মুগ কোলাই ও একই ভাবে মাটিতে মাটি তৈরী করতে হয় মাটি তৈরী করার পরে ওটা machine এর মাধ্যমে বা মোই যাকে বলে সেটা দিয়ে সমন্তরাল করতে হয় তারপরে মুগ কলাইকে ভিজিয়ে যখন মুগের মুগ যখন সাদা সাদা হয়ে যাবে সেটাকে ওখানে ছড়িয়ে দিতে হয় তারপরে আহ মুগ কলাই দেয়ার পরে আরেকবার ওখানে মই দিয়ে দেওয়া হয় নাহলে কি কর এজন তো বাহির থেকে পায়রা পাখি এসে সমস্ত মুগগুলো

হম হ্যাঁ তার আহ তুমি পায়রার এরকম কোনো ব্যবস্থা নেই যে আহ তোমার ডাঙাতে বা তুমি যেই জমিতে লাগবে সেই জমিতে আহ মানে কিছু রেখে দেবে যাতে আহ পাখি বা কোনো কিছু বসতে না পারে। হ্যাঁ সে জন্য একটা পদ্ধতি আছে যেটা সমস্ত চাষ করতে use করে সেটা হচ্ছে কি আমরা তোমার কাকতাড়ুয়া তৈরী করি বাড়িতে বসে ওটা খুব মারাত্মক ভালো লাগে আমাদের এখানে তো আছেই আশা করি ঐদিকেও থাকবে কাকতাড়ুয়া। হ্যাঁ কাকতাড়ুয়া আছে আমাদের এই দিকেও। হ্যাঁ সেটাই আমরা সমস্ত দিক থেকে আহ এটা তৈরী করে থাকি বা তৈরী করতে খুব ভালো লাগে বেশ খর দিয়ে একটা মানুষের মতো পুতুল তৈরী করলাম তার মাথায় আহ একটা হাড়ি দিয়ে দিলাম হাড়ির উপর আবার চোখ মুখ আহ চিত্রঙ্কন করে ওটা টানিয়ে রাখলাম তারপরে ওই খরটাকে এমন যে মানুষ করেছিলাম তাকে নিজের পুরোনো ব্যবহৃত জামা পরিয়ে দেওয়া হলো তারপরে ওটাকে মাঠের মাঝখানে বা এক side এ দিয়ে আসা হলো তার জন্য তোমার পাখি এখন কম আসে আসে না বললেই চলে আর এখন পাখিরাও বুঝে গেছে ওরাই এখন কম আসে। হ্যাঁ সেটাও বটে এখন মানে কী জানো তো পাখিরাও বুঝতে পেরে গেছে যে আহ এটা মানুষ না বা কাকতাড়ুয়া বা এরকম কিছু কিন্তু তাও আহ এটা দিলেও কিন্তু পাখি অনেকটাই কম আসে। হ্যাঁ সেটাই আর এটা ব্যবহৃত করে অনেক সুবিধাও হয়েছে ওই যেটা বলেছিলাম যে মুগ কলাই এভাবে বুনলাম তারপর পাখির জন্য অনেকটা ক্ষতি হয়ে যায় এবং অনেকটা~ অনেকটাই ক্ষতি হয় তও কিছু করার নেই ওরাও তো তো ওদের মতো থাকতে হবে কেননা প্রত্যেককে অপরের সাথে ওপর নির্ভরশীল তো পাখিরা কিছু খেয়ে নষ্ট করে তারপর বাড়ি আস্তে আস্তে করে আহ গাছ বড়ো হয় ওখানে তোমার পোঁকা লাগার ভয় থাকে ওখানেও ওষুধ দিতে হয়। এই ওষুধ দেওয়ার পরে আস্তে আস্তে বড়ো হয় বড়ো হয়ে যখন পেকে যায় সুতিগুলো তখন ওখান থেকে তুলে এনে আনা হয় তো শুনে কেমন লাগছে? চাষ করতে পারবে? হ্যাঁ চাষ তো করতে পারবো কিন্তু মানে হম হম তোমার কথা শুনে যা মনে হচ্ছে হম এখানে মানে আমাকে আগলে রাখতে হবে বেশি মানে অনেকটা চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ সেটাই কেননা আমরা বীজ ছড়িয়ে দিয়ে এলাম ওই পাখির যতক্ষণ না বীজটা অংকুরে গাছে পরিণত হচ্ছে একটু পাখিকে ভয় লাগে কেননা পাখিরা সব খেয়ে নেয় তো ওই পাখির থেকে বাঁচাতে হলে কয়েকদিন তোমাকে একটু আহ পাহারা দিতে হবে। এটা তো করতেই পারি আমাদের তো এইভাবেই সংসার চলে যেহেতু আমরা চাসিয়ালী family তো আমাদের একটু আগলে রাখতে হবেই। হ্যাঁ যেটা দিয়ে আমাদের পেট চলে তো সেটা আগলে রাখা তো আমাদের কর্তব্য হ্যাঁ সেটাই। তো সত্যি এই মুগ কলাই তুমি চাষ করতে পারো এই মুগ কলাই তুমি গটা বাড়িতে এনে নিয়ে এলে তারপরে machine এর বা মাধ্যমে বা বাড়িতে যদি চাক থাকে তো সেখান দিয়েও তুমি ভেঙে নিতে পারবে মুগ কলাই ও থেকে তুমি মুগ ডাল খেতে পারবে মোটামুটি আমাদের চাষী বাড়িতে সমস্ত কিছু তোমার আহ বাড়িতেই থাকে শুধু বাড়ি থেকে বাইর থেকে এই কিছু মশলা নিয়ে আসতে হয় বাকি কিন্তু সব এখানেই পাওয়া যায় তাই না?

হ্যাঁ সেটাই সত্যি তোমার সাথে কথা বলতে বলতে আমার অনেকটা সময় পেরিয়ে গেলো অনেক কিছু জানলাম তুমি অনেক কিছু শিখলে আমার থেকে তোমার থেকেও শিখলাম তাই না?

হ্যা ঠিক আছে আজকে আবার থাকে আবার আরেকদিন কথা বলবো আমাদের তো এখানে অনেক রকমের চাষবাস হয় তো আজকের জন্য এই পর্যন্তই থাক পরেরদিন call করবো নাকি? আচ্ছা বেশ আহ তাই হলো তো তুমি পরের দিন পরে আমাকে call করো আহ তো তখন না হয় অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে।

আসসলামু আলাইকুম।

এইতো ভালো কী অবস্থা তোমার অনেকদিন ধরে তোমার সাথে কথা হয়না। এইতো আসি আসলে খুব প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি বুঝছো, পড়াশুনো নিয়ে exam ছিলো কিছুদিন আগে, সবে মাত্র শেষ হলো তোমার কী অবস্থা বলো? আমি তো আজকাল একদম মানে কোনো কাজ কর্ম নাই, কিছুদিন আগে অনেক ব্যাস্ত সময় কাটাচ্ছিলাম কিন্তু এখন তো আমার বন্ধ পরীক্ষাও শেষ, এজন্য ভাবলাম তোমাকে call দি জিজ্ঞেস করি কী অবস্থা তোমার, পরিক্ষা তোমার

গত মাসে কী তোমার final ছিলো নাকি?

আর তোমার পড়াশোনার কী

এই তো মোটামোটি আমার তো final দিলাম অনেকদিন হলো, কিন্তু এখনো result আসে নাই, তবে এখন হচ্ছে project এর কাজ কর্ম করতেসি তো অনেক চাপ আর কী,

আচ্ছা না এখন যেহেতু free সময়ে আছো তাহলে education নিয়ে একটু কাজ করো নিজের skill develop করো, সেটা ভালো হবে। হ্যাঁ সেটাই আমরা কিন্তু, যখন পড়াশুনো নিয়ে ব্যাস্ত থাকি আমরা পড়াশোনা করি কিন্তু শুধুমাএ পরীক্ষার জন্য জানার জন্য কিন্তু খুব কমই পড়াশোনা

skill বাড়ে না দেখেই তো আমরা ভালো কোনো চাকরি পাই না

হ্যাঁ বলো? হ্যাঁ চাকরীর বাজারে খারাপ করি কারন হচ্ছে, পড়াশোনায় আমরা হচ্ছে ডাব্বা মারি তোমার আহ পরীক্ষা গেলো কী অবস্থা? পরীক্ষা কেমন দিসো? ভালো দিসো? হ্যাঁ আল্লাহমদুল্লিয়া ভালো দিয়েছি, এখন result এর অপেক্ষা দেখি কী হয় তোমার আহ ভার্সিটি কী private নাকি সরকারি?

সরকারি ভার্সিটি তে তো, হ্যাঁ হ্যাঁ আমি private এ আমি তো জানি যে private এর result তাড়াতাড়ি দিয়ে দেই তাও এইবার আমার মোটামোটি দেরি হচ্ছে কিন্তু সরকারির result নাকি অনেক দেরি হয়। অনেক বলতে তোমার তিন থেকে চার মাস বুঝছো? মানে তিন মাস must এরপরে দেখা যাই চার পাঁচ মাসের মধ্যে দিয়ে দেই। আমার অনেক friend রাও আছে national এ তারপর হচ্ছে সরকারি university গুলোতে তো ওরাও বলে যে সরকারি ভার্সিটি যে এটা একটা সমস্যা যে পরীক্ষা হয় ঠিক ঠাক time এ কিন্তু

দেখা যাই কী এক একটা student মনে করো graduation complete করতে করতে অনেকটা time চলে যাই যেমন এইযে Corona র প~পরে আমাদের যে পড়াশোনার system টা দেখলে, পরীক্ষা হচ্ছে না সবাই কিন্তু মোটামোটি এক বছর gap দিয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ Corona র সময়ে তো আমাদের খুবই loss হইসে

সেটাই যেমন ধরো আমার যেটা আমার দু হাজার একুশ সালে আমার honours complete করার কথা ঠিক আছে? কিন্তু সেইখানে দেখা যাই কী এখন দু হাজার তেইশ, এখনো result বের হয় নাই।

অনেকটা অনেকটা মানে loss হয়ে গেসে পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা তোমাদের কী Corona র সময়ে একদমই class হতো না নাকি?

একদমই হতো না তোমার অন্যন্য private university বা public যেগুলো ওইগুলো তে তো তোমার ওইযে দেখা যাই,

আমাদের কিন্তু class পরীক্ষা সবকিছুই মোটামোটি

সেটাই তো ওই জন্যই তো দেখা যাই তোমাদের problem টা হচ্ছে না কিন্তু আমাদের student দের অনেক ক্ষতি হয়েছে Corona র পরবর্তী সময়ে আর কী, শুধু আমাদের বলবো না আসলে তুমি যদি একদম মানে primary level থেকে চিন্তা করো ঠিক আছে?

এই ভালো দিক হচ্ছে আর খারাপ দিক ও কিন্তু এতে আমাদের

সেটাই, আহ আরেকটা ব্যাপার কী জানো, পড়াশুনো অনেকে দেখা যাই কী যে পড়াশোনা করতেছে ঠিকই মানে বড় বড় degree অর্জন করতেছে কিন্তু মানে practical life এ কোনো কাজে লাগতেসে না because

কারিগরী শিক্ষা টা, হ্যাঁ মানে কারিগরী শিক্ষাটা কিন্তু এখন আমাদের দেশে সেরকম ভাবে তোমার এগিয়ে আসে নাই। আর online এ কিন্তু আমাদের কিন্তু সবকিছু assignment based হয়ে গেসিলো যে assignment জমা দিচ্ছ পরীক্ষার number পাচ্ছো, result দিচ্ছি এরকমই শিক্ষাটা কিন্তু আমাদের কম বেশি সবারই loss হইসে, আমাদের

কিন্তু আমাদের class exam সব কিছু চলসে কিন্তু আমরা lab এ normally কাজ করি, শিখি computer এ বিভিন্ন কাজ করে শিখি কিন্তু

আর দেখ যাই কী তোমার বাহিরের দেশের দিকে যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যায় কী বাহিরের দেশে ছেলে মেয়েদের কে ছোটবেলা থেকে তোমার পাঠ্য বইয়ের সাথে সাথে কিন্তু তোমার কারিগরী যে শিক্ষাটা হাতে কলমে শিখায়, বিভিন্ন ব্যাপার নিয়ে practice করাই আমাদের দেশে ওগুলো নাই এখন ওইভাবে শুরু হয় নাই খুব কম, হলেও সেটা তোমার মানে honours level এ গিয়ে বা intermediate থেকে গিয়ে তোমার ছেলে মেয়েরা একটু অন্য দিকে যাচ্ছে কিন্তু primary level বা high school level এ ওরকম হয় না। হ্যাঁ এজন্য কিন্তু ওরা advanced হয় আমাদের থেকে অনেক মানে

দক্ষ হিসেব তৈরী করে বুঝছো, আমার~আমার আমরা দেখা যাই ওইভাবে training পাই না ঠিক আছে হয়তো বা আমাদের talent আছে but সেটাকে যে ফুটিয়ে তুলবো এরকম ইয়েটা পাওয়া যাই না,

থাকতে হয় যে কখন graduation করে complete করবো, বের হবো হ্যাঁ বের হয়ে চাকরি করবো কিন্তু দেখা যাই কী বের হওয়ার পর চাকরি পাচ্ছি না, কারন

পড়াশোনার মধ্যেই খাদ রয়ে গেসে, মানে শিক্ষা

একটা, মানে আহ আমি কিছুদিন আগে একটা চাকরি তে apply করলাম তো আমার এক আমি হিসেব করলাম যে তোমার এর জন্য minimum ছয় থেকে সাত হাজার পার্থী ঠিক আছে? তো, একটা sit এর জন্য যদি এত পার্থী

তাহলে সেখানে চাকরি, দেখো এখানে সবাই কেউ কিন্তু অযোগ্য না সবাই দেখা যাই তোমার মানে honours complete করে apply করতেসে বা masters করে apply করতেসে তাই না?

আমাদের হচ্ছে ছোটো থেকেই সমস্যা, আমাদের পড়াশোনার যে মানে ভিত্তি সেটাতেই

Corona র মধ্যে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোটো বাচ্চাদেরই শিখানো হয় কী বই পড় মুখস্ত করো মুখস্ত করো ওদের কিন্তু

ওইযে প্রমোদ চৌধুরী একটা কথা বলছিলো বই পরা গল্পে তে তে যে মুখস্ত টা হলো বমি করার মতো

তুমি বমি করে দাও মুখস্ত বিদ্যা টা হলো এটা।

এই আমাদের ক্ষেত্রেও কিন্তু same বড় রাও কিন্তু আমরা এটাই করি, যে কালকে পরিক্ষা আজকে মনে করো একটু বই গুলো open করে একটু বসে যাই, পড়া লেখা গুলো একটু মাথায় নিয়ে নি, পরের দিন পরিক্ষা দেওয়ার পর সব শেষ কিন্তু এই পড়াশোনা আসলে কোনো কাজই

Corona র সময়, এই এইটা সমস্যা হইসে যে আমরা আরো বেশি internet নির্ভর হয়ে গেসি আর শুধু মাএ assignment দিসি, আসলে assignment দিয়ে তো কোনো লাভ নেই যদি আমরা হাতে কলমে না

এই assignment এর কারনে আমাদের যে গ্রাম অঞ্চল বলো, বা শহরে যেটা হয়েছে কী তোমার ছেলে মেয়েরা assignment গুলো দেখা যাই Youtube থেকে collect করতো ঠিক আছে?

তাহলে এখানে আমার বাচ্চারা কী শিখলো আমাদের দেশে ছাত্রছাত্রী assignment কেনো দেওয়া হয়েছিলো, যাতে ওরা নিজেরা বই থেকে উত্তরগুলা খুঁজে খুঁজে লিখতে পারে তাই না? কিন্তু তারা দেখা যাই ওই Youtube থেকে তোমার দেখে দেখে ব্যাস আহ জমা দিয়ে দিচ্ছে।

কারন আমাদের আসলে মানে ইচ্ছে টা কী মানে, আমাদের সবসময় যেভাবে একটা race এ লাগানো হয় যে number বেশি পাইতে হবে ভালো একটা result করতে হবে

তো যেহেতু ভালো result করতেই হবে শিখানো হইসে আমাদেরকে তো আমরাই সেরকম যেখান থেকে copy করতে পারতেসি বা যে যার তার দেখে লেখতে পারতেসি পরীক্ষার সময় করি সমস্যা নাই শুধু result টা ভালো হইলেই হবে এরকম একটা আমাদের হয়ে গেসে কিন্তু mind set

হ্যাঁ Youtube based আজকাল বাচ্চারা কিছু পাইলেই assignment বা বাসাই কোনো project করতে দিলে ছোটো ছোটো বাচ্চারা এখন Youtube ঘেটে ঘেটে করে ফেলে, এটার ভালো side আসে কিন্তু খারাপ side ই বেশি।